এটি খুব ভালো। এর আবহা নদীর আবহাওয়াও খুব ভালো।

এখানে গিয়ে মানুষ স্নান করে এবং আনন্দিত হয় ।

যাতে কারুর কোনো অসুবিধা না হয়। তা নাহলেও খুব ভালো একটি জিনিস।

এটি এমনি একটা জায়গা বা অডিটোরিয়াম যেখানে --

বিভিন্ন পুরোনো বা বিলুপ্ত হয়ে যাওয়া পশু-পাখিগুলো ওদের ঘরে রাখা হয় এবং--